এখানে আমরা একটি নদী দেখতে পাচ্ছি এবং তার আশেপাশে কিছু চড় দেখতে পাচ্ছি।

উম সামনে জায়গাটুকু আহ সা একটু সাদা সাদা এবং কালো কালো দেখা যাচ্ছে এবং পিছনের দিকটাতে একটু সবুজ সবুজ ভাব দেখা যাচ্ছে এবং বিল্ডিং এর কালার টা নীল সাদা--

একটু আহ নীল কালার -এর আছে এখানে আকাশ নীল কালার -এর দেখা যাচ্ছে একটু গাছপালা দেখা যাচ্ছে আশেপাশে এবং ঘাস দেখা যাচ্ছে সবুজ কালার -এর।

এবং পিছনে কিছু বাস দেখতে পাচ্ছি। আমরা দুটো বাস দেখতে পাচ্ছি হলুদ কালার এর বাস আছে এবং সামনে একটা গেট আছে। যেটি বা বাস দুটো বন্ধ হয়ে আছে এখন।